এখানে মনে হচ্ছে একটি বাজার বাজারটির বিতর একটি দুকান রয়েছে মাসের।

অনেক রকমের মাছ দেখা যাচ্ছে ভেটকি পাঙ্গাস কয়েকজন মানুষ রয়েছে।

এখানে দেখতে পাচ্ছি ফুটপাতে একটি দোকান রাখা হয়েছে।

এখানে কয়েকগুলো ফুলপ্যান্ট এবং কয়েকগুলো হাফপ্যান্ট রাখা হয়েছে।

কাঁচা গ রাস্তা দেখা যাচ্ছে।

কয়েকটি খাতা কয়েকটি বই কয়েকটি এবং কয়েকটি পিচবোর্ড দেখতে পাচ্ছি কয়েকটি গম দেখতে পাচ্ছি।

সেখা এখানে একটি দুটি মুর মূর্তি দেখানো যাইন দেখতে পাচ্ছি।

এগুলু উম দুকানের ভিতরে অনেকগুলু লুক দেখতে পাচ্চি বাইরেও অনেকগুলু লুক দেখতে পাচ্চি।

এখানে একটি গোল্ডেন কালারের বাস দেখতে পাচ্ছি।

সামনে খয়েকটি বিল্ডিং দেহা যাচ্ছে এবং কয়েকটি গায় কার দেখা যাচ্ছে চারিদিকে গেট দেখা যাচ--

সেহানে লেখা এস_বি_আই কয়েকটি বাইক দেখতে পাচ্ছি।

এখানে কয়েকটি মেশিন দেখতে পাচ্ছি কয়েকটি সিট দেখতে পাচ্ছি কয়েকটি সাদা রংয়ের কাগজ রয়েছে।

কি সাদা রং বা এ একটি বাটি দেখতে পাচ্ছি।

এখানে একটি পাহাড় দেখতে পাচ্ছি অনেকটা উঁচু পাহাড় এর নিচে একটি খাল দেখতে পাচ্ছি।

এখানে জিম সেন্টার দেখা যাচ্ছে দু জিম সেন্টারে দুজন লুক দেখা যাচ্ছে।

একটি মেশিন দেখা যাচ্ছে একটি লুকের ছয়টি সিস প্যাক দেখা যাচ্ছে একটি ব্ল্যাক কালারের গেঞ্জি রয়েসে এবং --

আ টাইপ উইথ মিউসিক আর একটি সাইনবোর্ডেও আগরওয়াল অটোমোবাইলস লেখা রয়েছে।

একটি জানালা দেখতে পাচ্ছি গরটির উপরে একটি একটি বেন্ডিলিটার দেখতে পাচ্ছি।

অনেকগুলু গাস দেখতে পাচ্চি গাসগুলুর রং সাদ- সবুজ এবং সাইনবোর্ডটি -টি লেখা সাদা রংগের।

এবং কয়েকটি সি সিট দেখতে পাচ্ছি।

একটি সাদা রঙের কার দেখতে পাচ্ছি সেখানে অন কারটি বোঝা যাচ্ছে একটি বিয়ের কার সেখানে কয়েকগুলো ফুল লাগানো রয়েসে।

দোকানের ভিতরে চারজন লুক দেকতে পাচ্ছি।

বিয়ে বাড়ি দেখতে পাচ্ছি বিয়ে বাড়ির সামনে দুটি লোক দাঁড়িয়ে রয়েছে দুটি লোকের হাতে দুটি তীর রয়েছে।

এর পিছনে অনেকগুলো মানুষ রয়েছে কয়েকটি বাইক দেখতে পাচ্ছি।